আমার সামনে রয়েছে একটা পূজো প্যান্ডেল ।

দূরে অনেক আরো গাছপালা দেখা যাচ্ছে।

তাঁবুর থেকে নদীটা খুব সুন্দর দেখাচ্ছে।

হরিণগুলোর পাশেই একটা বড় গাছও রয়েছে।

একটা ফোনপে স্ক্যানার কোড দেখা যাচ্ছে।